আমাদের ওই জাইগা গুলো ঘুরা হইনা দ্যাখো সমস্ত guide তো আর সমান ভাবে দ্যাখাই না কোনও guide একটা দুটো miss করে হইত হইত চলে গেছে আর এতো বড়ো জাইগা কি বলত সমস্ত জাইগা ঘুরার জন্য time নিয়ে বেরাতে হয় সত্যিই খুব সুন্দর সুন্দর জাইগা তাইনা এতো সুন্দর সুন্দর জাইগা সত্যিই ভাবাই যাইনা একটু দূরে হলেও সত্যিই তাও ভালো তোমার তুমিও ও ঘুরে এসেছ আমিও ঘুরে এসছি তো একটা সময় তালে করো তালে তুমি আমি আরেকবার family নিয়ে যাব তাই না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 ঠিকাছে অনেক কথা হলো আরও পড়ে কথা হবে

রাখলাম ধন্যবাদ ঠিকাছে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কি কর ছো মুন্নি আপনি ভালো আছেন? এই তো ভালো আপনার কি অবস্থা এই তো ভালো নিয়ে পড়ালেখা কেমন চলতেসে? মোটামোটি ভালো পুরোপুরি ভালো না কোনো মোটা মতি ভালো হলে তো চলবে না এখুন যেই অবস্থা হলো আমাদের সারা বছর দিয়েই পড়া লেখা করতে হবে

পড়ালেখা নেই আপনাকে survive করতে গেলে অবশই পড়া লেখা করতে হবে ভালো লাগলো কি লাগলো না এইটা কোনো বিষয় না ঠিকই এখুন যে প্রতিযোগিতা যে ভাবে চল তৈরী হচ্ছে মানুষের চাকরির ক্ষেত্রে তারপরে virsity তো admission নিয়ে সব কিছু নিয়ে যেই ভাবে প্রতিযোগিতা চলছে সেই ভাবে আমি নিজেকে টিকিয়ে নিতে পারবো কেন সেই tension এ tension এ আমার পড়া লেখা আরও হচ্ছে না এটাতে tension করলে হবে না এটাতো কোনো কথা হইলো না tension আপনি পালাই পড়বেন না tension এর পড়বেন না bye পড়ালেখা বাড়ায় দিতে হবে যত পড়বেন সমস্যা হচ্ছে যে আমি আসলে না current affairs গুলা সম্পর্কের একটু খানিক ধারণা রাখতে চাচ্ছি আমাদের দৈনন্দিন মানে আমাদের দেশে দৈনন্দিন কি ঘটতেছে প্রতি মুহূর্তে কি ঘটছে না ঘটছে আমি সম্পর্কিত তথ্য গুলো রাখতে চাইছি কিন্তু আসলে আমি তথ্য গুলো কোথায় পাবো কি ভাবে পাবো

politics থেকে শুরু করে আপনার আহ current affairs বিশ্ব ও ইতিহাস ঐতিহ্য সব কিছু জানতে পারবে ওটা আপনার basic আপনাকে প্রতিদিন পড়তেই হবে general এই এর জন্য এগুলো আসলে হলো যে আসলে হলো যে মন আমার তো মনে করেন class nine ten এ যেকোনো একটা বিভাগ নিয়ে পড়ে হয়তো বা মানবিক নাহলে ব্যাপসাইক না হলে হচ্ছে যে বিজ্ঞান বিভাগ সেই ক্ষেত্রে মনে করেন আমরা যদি বিজ্ঞান বিভাগের student হয়ে থাকি তাহলে হইছে আমার এই দেশের অর্থনীতি আইন বিভাগ করনীতি ইতিহাস এই সম্পর্কের অনেক তথ্য পাওয়া যাই না তারপর যে হিসাব বিজ্ঞান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 পরীক্ষায় অংশগ্রহণ করবেন প্রতিযোগিতা তে actually reason এর জন্যে নিতে পারবেন

subject কি চাকরির পরীক্ষা হয় তাহলে আপনাকে subject দেবে কিন্তু আপনি যদি subject দিতে relative না সময় জংশন গ্রহনব করতে পারবে room যে একটা প্রীতি মৌলিক কিছু বিষয় দেব বিজ্ঞান এর আপনি যদি আটত্রিশ টা বিজ্ঞান এর নিওটননের তিন তে সূত্র আপনিও জানেন কিংবা মধ্যো কোর্সন শক্তি কে অবিকার করছে ইটা জানান না এটা তো

এইগুলো তো আমরা জানি কিন্তু ওই camestre রসায়নে

এখানে চাকরি বিবেকের যে student এ পরিক্ষা দিতে পারবে আর যে সব সব যে detales কোনো প্রশ্ন থাকে না বাসি ধারণা মৌলিক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

না এই সব মনে করেন এ কিন্তু ওই যে বার্সিটি যে পরীক্ষা গুলো হয় তখন মনে হয় আমার কাছে এইসব সবগুলোই কিছু থাকে পরীক্ষা গুলো হয় বার্ষিক

scince এর কোনো উৎপাদক করতে দিবে না এ মানেও basic এগুলোর থেকে আসবে কিন্তু আপনার বিরাট সমীকরণ আসবে না ঠিক আছে বা আরো calculus আসবে না

হ্যা musipar আপনাকে regular করতে হবে সঙ্গে আপনার current efferce এর পর মাসিক কিছু পত্রিকা আছে ঐগুলো সবরকম এর কাছে এই গুলো একটু studie করলে এইগুলোর মধ্যে prayer writing কি ভাবে করতে হয়

যেকোন বর্তমান বেশি english টা অনেক প্রজোযন english টা improve করা দরকার তাই না english টা improve english এর basic grammar টা কিন্তু আপনারা আর english ছাড়া আপনি actually কিছু করতে পারবেন না peayer writing টা english এ english এ আমাদের জন্য একটু সমস্যার কারণ নাই ইটা practise এর মাদ্ধমে আর আপনি ইটা আথিক করতে হবে আর ইটা একটি আপনি করতে হবে একটা group study করতে হবে তিন চারজন friend মিলে একটা হয় কি না মনে করেন আমরা grammar পাস টাও পারা যাই তারপরে লিখার সময় লিখতে পারি সবকিছু লিখতে পারি কিন্তু বলার সময় একটা জড়তা কাজ করে জা আসলে একটা মানে ভুবনয়ী হয় যা আসলে মানে আমি যায় কি ঠিক বলতাছি না কি ভুল বলতেছি আসলে pronouncing টাকে এমন ভাবে grammar part এমন হবে just এ রকম একটা উদহারণ থেকে ভুক্ত থাকি কিন্তু লেখার সময় মনে করেন যা লিখতে দিবেন তাই লিখতে পারবো grammar part পাঁচ টাও মোটা মটি অনেকটা ভালো পারি এইটা এইটা শুধু আপনার সমস্যা না এটা সবরের সমেস্যা আমাদের সবারির সমস্যা কারণ আমরা নাতিক না আমরা এই আমরা ইংরেজিতে পড়া লিখা করি কথা বাত্রা বলি না না বোলাতে আমাদের কিছু জড়তা কাজ করে এই জড়তা টা আপনার ভুল ভাল english বললে কোনো সমস্যা নাই কিন্তু বলতে হবে না বললে বলতে বলতে এটা clear হবে যে আপনার বাছাই শুরু করতে পারবেন আপনার ছোট বোনের সঙ্গে শুরু করতে পারেন হাসা হাসি করা যাবে না কিন্তু আপনি যেটা বলতে যান আপনি বলতে হবে না বলে আপনি যতই এটা class করেন coaching করেন

হবে এই নিয়ে চিন্তা করলে হবে না আপনাকে বলতে হবে বলতে বলতে শিখতে হবে বলেন আর শেখেন এটাই হলো presentation এর main উপায় আর এই জি বলেন আর এই যে এখন বর্তমানে মনে করেন আমাদের জন্য এর current affairs টা অনেক টা important দাঁড়িয়ে যাই সাধারণ জ্ঞান সম্পর্কে ধারণা রাখাটা অনেক গুরুত্ব পূর্ণ কিন্তু দেখেন school এ academy গুলোতে আমাদেরকে কক্ষণো সাধারণ জ্ঞান গুলো হয়তো না যখন এইটা

নুতুন প্রজন্মের বাচ্চাদের জন্য তাই না জি আপনার observation ভালোই এটা কিন্তু এটা আমাদের শিক্ষা ব্যবস্থা অনেক রকম ক্রটি বিচ্যুতি আছে এইগুলো kyson তো করে না বরং নুতুন যেগুলো আনে সেগুলো আরো বড়ো প্রশ্নের সম্মুখীন হই আমাদের নিজেদের এ একটু এই গুলো নিয়ে কথা চাপেন নিয়ে যে সচেতন হচ্ছেন যে আপনি যে আপনি যতটুকু জানেন এই জানা অনুযায়ী আপনি ভয় করছেন ভয় পেলে হবে না এটা আপনার আহ আপনার ই আপনার শক্তি না আপনি যে বুজতেছেন আপনার সমস্যাটা কোন জায়গায় আছে সেই ভাবে কাজ করতে পারে ছোটতে হবে অন্ত পয়সা করতে হবে পরিশ্রমী হতে হবে আহ আপনি current affairs এ সমন্ধে শিক্ষা পর্যন্ত পড়েছি টিক আছে তারপরে পড়া নেই এটাও ঠিক আছে মানলাম কিন্তু আপনি আপনার জায়গা বুজছেন এটা পড়তে হবে তাহলে কারণ কি এটা ভাই বা বলে কোনো চাকরি পরীক্ষা বলে সব জায়গায় ভাই বা সবজায়গায় interview এ নেওয়া হোত তার জন্য আমরা শক্তিকে কিন্তু চট বাচ্চাদের মধ্যে এই আগ্রহ টা নেই যেমন কি আমার মধ্যে আগে ছিলো না এখন হুট করে যখন আমি ইটা মানে observe করতে যাই তখন আমার কাছে ইটা অনেকটাই কঠিন মনে হচ্ছে যে আমি ইটা কি ভাবে শিখবো ইটা পড়া কি ভাবে last ছয় মাসে appeal কি ভাবে রাখবো কিভাবে পড়বো এটা কঠিন মনে হচ্ছে কিন্তু দেখেন আমি যদি ইটা ছোটবেলা থেকে করে আসতাম তাহলে এটা অভ্যাস এ পরিণত হয়ে যেত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 এটা তো আমি বললাম যে এটা আমাদের শিক্ষা ব্যাবস্থার দুর্বলতা আমাদের শিক্ষা ব্যাবস্থার যে ভিন্ন রকম দ্রোগাইতাছে সেগুলো আমরা তো দূর করতে পারবো না আমার যখন বুজতেছি তো কোন সেই অনযায়ী আমাদের এক এক করতে হবে সেই অনুযায়ীই এক এক করতে হবে সেই অনুযায়ী আমরা যদি কাজ করি আপনি তো বুজছেন যে আপনার current affairs এ সমস্যা হচ্ছে এখন আপনি আমার সঙ্গে আলাপ করলেন আমি বললাম আপনাকে পরীক্ষা করতে হবে ই করতে হবে এ অনুযায়ীই আপনি আগান কারোর সঙ্গে আর কারো কারো পরামর্শ নেন কি করা যাই এইসব পরামর্শ নিয়ে বসে থাকলে হবে না পরামর্শ অনুযায়ীই কাজ করতে হবে যে আমাদের শিক্ষা ব্যবস্থা অনেক দুর্বলতা আছে তার কারণ তো আমাদের এখন থেকে অনেক ভালো ভালো বিজ্ঞ লোভ ধরেছে এর নাম শুনেছেন হ্যা শুনছিলাম কিন্তু ওনার সম্পকে তেমন আমার কোনো ধারণা নেই আমিন just এ stepen hawkin ছিল না প্রতিদ্বন্দ্বী বিজ্ঞানী oxford পড়াইতেন উনি এই এই যুগের স্রেষ্ট বিজ্ঞানী তার roommate ছিলেন ঠিকাছে আমরা তো তাকে দান দেয় নাই যে Bangladesh ফায়ার আসছিলো আহ chitta-university এ এসেছিলো কিন্তু সে তারমতোই ছিল তাকে আমরা কোনো কাজে লাগাইতে পারিনি সে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে উঠে আসছে আমাদের ওই যে এখনকার ডাক্তার এখনকার ডাক্তার engineer সব duet এ medical college এ একরকম তো ড্রামের থাকে উঠে যাই student এ কিন্তু chance পাচ্ছে HS পাস করা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 অনেকেই উঠছে আসতেছেনা সেটা তো আসতেচাই কিন্তু মনে করেন আমাদের এই যে মনে করেন আমাদের আসলে আমরা নিজেরাই সচেতন না মনে করেন আমাদে শিক্ষা ব্যবস্থা এটি সেটা এইগুলো করে ল্যাব নেই কারণ কি আমাদের মনে করেন আমরা যদি নিজেরাই উন্নত হয় তাহলে মনে করেন আমাদের সন্তানদের যদি আমার সেই সেই ভাবে তৈরী করার চেষ্টা করি যেটা আমরা feel করি সেটা যেটা আমাদের সন্তান যাবে আবার আমরা সেটা feel করা ওদাকে ভালো করে করাই তখন কিন্তু এই জিনিসটাই অনেকটাই উন্নত হয়ে যাচ্ছে যেমন কি মনে করেন আমি চাকরির ক্ষেত্রে সম্যসাগুলো কি কি সম্যসা করতেছি বা পরের পরে জন্মে আমার ছোট ভাই বোন গুলো কি সমস্যাই পড়বে সেদিক থেকে আমাকে সচেতন হয়ে ওদেরকে ঐভাবে advice দেয়াও দরকার তারপর আমার সহপাঠীদেরকেও সেটা জানানো দরকার আমাদের সচেতন হতে হবে হ্যা এই এইটাই হলো আমার point টা হলো এটাই ছিল যে না আমাদের ঘাড়তি আসে ঘাটতি নিয়ে বসে থাকলে হবেনা ঘাড়তি পূরণে এগিয়ে আস্তে হবে এবং সবাইকে জানতে হবে বললাম না ঠান্ডা লাগছে এখন ওই গলা খুশ খুশ করতেছে কথা বললাম তো একটু যা চালায় যাই আমরা সম্যসা নেই আর কিছু জানার আছে না এই যে মনে করেন আমাদের কেই যেকরে সদ সদ যখন তখন শিক্ষা বেবস্তা আর যেখানে আমি দেখলাম আমাদের নতুন নতুন শিক্ষা মন্ত্রণল যেহুতু এখুন নতুন academy থেকে ঘুরেছি ঘুরেছি সস্ত তিনি ওই বই গুলো তা অনেক তা উঠায় ওদের কে দোল মাধ্যমে সব কাজ সেখান হচ্ছে একটা অনন্বর মাধ্যমে ওদের কে পোড়ানো সেখান হচ্ছে এই জিন্স তা আমার কাছে অনেক ভালো লাগচে যা োর মুখস্ত করতেছে না আনন্দ তে পড়াটা করছে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 এটা আসলে sincier student থাকবে বা careless student এখুন যদি এই সsincier carless যোগ হয় তাহলে একজন এর জন্য student এর জন্য অন্য দেড় তুলনায় পিছিয়ে থেকে কিন্তু ওরা ওটা পারে সেটা দেখাইতে চায়না একটা ভয় কাজ করে এখুন এখুন যে কত কাজ সে মাধ্যমে োর পড়াটা শিখবে সেটা করবে তখনি তো জড়তা তা কেটে যাবে ভুইলা ঠকতে হবে মানে যেমন খারাপ student এর জন্য ভালো student এর জন্য ক্ষতি বরাত না হয় এতে শিক্ষক দেড় নজর রাখতে হবে নিয়ম অনুযায়ী group এই নিয়ম follow করলেই হবে না আপনাকে বুঝতে হবে যে এই student

হুম এগুলো এটাই এটাই আমি বলতে যাচ্ছিলাম আচ্ছা ভাইয়া আপনার সাথে অনেক কথা হলো কথা বলে ভালো লাগলো

চলচ্চিত্রে অভিনয় করেছে দেব কোয়েল মল্লিক যীশু সেনগুপ্ত এবং রঞ্জিত মল্লিক কাহিনীটি হল আকাশ অর্থাৎ দেব ও বর্ষা অর্থাৎ কোয়েল মল্লিক metro police ফ্রেম mall এ এক দুর্ঘটনার মাধ্যমে পরিচিত হন আকাশ তৎক্ষণাৎ বর্ষার প্রেমে পড়ে যায় তবে সে কোনভাবেই বর্ষার ঠিকানা পায়না এবং তার সাথে আর দেখা করার কোন সুযোগই সে খুঁজে পাই না তার মায়ের বন্ধুর মেয়ে engagement এ গিয়ে সে দেখে যে পা পাত্রী হল স্বয়ং বর্ষা নায়ক আকাশ এম জি রোড ব্যাঙ্গালোর এর একটি প্রখ্যাত স্থান গিয়ে মারাত্মক বাতাসের মধ্যে বর্ষার সাথে পরিচিত হয় তাকে দেখামাত্রই সে Manhole এ পড়ে যায় বর্ষা তাকে বাঁচালে ও তার মাত্র ক্রয়কৃত হিদিয়াকৃতির ঘড়িটি হারিয়ে ফেলে এদিকে তার মায়ের সাথে মাদিকে দিতে যাবার পথে আকাশ জানু নামে এক গুন্ডার কাছে মার খাই সে জানতো না সে জানু বর্ষার আশেপাশে কাউকে দেখলে তাকে মারতে আকাশ উল্টো তাকে মারে মা দিকে দিতে আকাশ বর্ষার সাথে পরিচিত হয় যে ঘড়িটি ফেরত দিয়ে তার ভালোবাসা প্রকাশ করে, ইতিমধ্যেই বিয়ের জন্য প্রতিশ্রুতি বর্ষা তার অনুরোধে প্রত্যাখ্যান করে আকাশ প্রতিজ্ঞা করে যদি তার সাথে আবারো বর্ষার দেখা হয়

যে আকাশে দেওয়া হৃদয় আকৃতি ঘড়িটি ছুঁড়ে ফেলে দেয় কিন্তু বর্ষা phone করে আবার তাকে ডাকে খুশি হয়ে আকাশ ঘড়িটি আবার ফেরত নিয়ে আসে ঘড়িটি খুজতে সে দেবদাস নামে এক খরগোশকে পাই এবং তার সাথে করে ধরে নিয়ে যায় যেহেতু বর্ষার বন্ধুরা মুম্বাই থেকে তার বিয়ের যোগদানের জন্য আসবে আকাশ তাকে railway station এ নিয়ে যায়। মুম্বাই ট্রেনটি পাঁচ ঘন্টা let হয় এবং পাঁচ ঘন্টা let হওয়ার পর তাই জন্য আকাশ ও বর্ষা পাশের এক পাহাড়ির মন্দিরে যাবার সিদ্ধান্ত গ্রহণ করে, ফিরতি পথে তারা বৃষ্টির কবলে পড়ে এক বৃ বৃদ্ধ দম্পতি তাদের রাতে আশ্রয় দেয় সে মদের বোতল বের করে বাইরে গিয়ে তা পান করে করে এইভাবে যে তা হয়তো তাকে বর্ষাকে Propose করতে সহায়তা করবে। কিন্তু বর্ষা যখন তাকে ছাতা দিতে যাই মাতাল অবস্থায় সে বরং বলে যে বর্ষা থেকে দূরে থাকাই তার ভালো বর্ষা ও আকাশকে ভালবেসে ফেলে এবং বুঝতে পারে না কারণ কোনদিনই কোনোদিনের মধ্যে তা তার বিয়ের কিছুদিনের মধ্যেই হবার কথা বর্ষার তাকে অনুরোধ করে এক জলপ্রপাতের কাছে নিয়ে যেতে তার কোনায় দাঁড়িয়ে সে তার ভালোবাসার প্রকাশ করে আকাশ যে বর্ষাকে বিয়ে করতে চায় তারা বাবা ভাইয়া কে সকালে jogging করতে নিয়ে যায় এই ব্যাপারে আলোচনা করতে হার্টের রোগী তার বাবা বলেন যে যে তিনি কোনদিনই মারা যেতে পারে এবং তার জীবনের একমাত্র লক্ষ্য বর্ষার সাথে গৌতম অর্থাৎ যিশু সেনগুপ্তের বিয়ে দেওয়া এই রাতে আকাশ দেবদাস কে নিয়ে গাড়ি চালাই এবং রাস্তার পাশে এক দোকান থেকে মদ কিনে সারারাত তা পান করে এদিকে আসার পথে গৌতম ও জানুর আক্রমণ করে গৌতম কে জানু আক্রমণ করে যখন জানু বৌদ্ধ গৌতমকে মারতে যায় আকাশ গৌতমকে বাঁচায় এবং বলে বর্ষার জন্য গৌতমী সেরা পরের দিন সে

অস্বীকৃত জানাই গৌতম হৃদয় আকৃতির ঘড়িটি মনে রাখার এক চিহ্ন স্বরূপ চাইলে আকাশ তা দিতে অস্বীকৃত জানাই তখন সে চলে গেলে বিয়ে বাড়ি সবাই আকাশকে খুঁজতে শুরু করে এবং কেওই আকাশকে কোনোভাবেই শত চেষ্টার পরেও খুঁজে পাইনা তার মা একমাত্র মানুষ ছিলেন যে এই সত্যিটা ভালো ভাবেই জানতেন তিনি খুব অসুস্থ্য এবং দুশ্চিন্তা গ্রস্থ হয়ে নিজেকে ভা ভেঙে পরে এবং তা প্রকাশ করতে পারেনা কারণ ছেলে তাকে কোনো ভাবেই এই ঘটনাটি বহিঃপ্রকাশ করতে ব্যারন করে ছিল কারণ ছেলে জানতো যদি এই কথাটি কোনো ভাবে জানাজানি হয়ে যাই তবে এটি বর্ষার বাবার জন্য

এই কারণেই দেব অর্থাৎ আকাশ তার মাকে এই পুরো ঘটনাটি কাওকে না জানাতে বলেছিলো তাই জন্য শুধু মাত্র তার মা ই এই খবর টি জানতো এবং নিজের দুশ্চিন্তা নিজেই সহ্য করতে থাকলো আকাশ গৌতম with বর্ষা লেখা Signboard এর দিকে তাকিয়ে সে যখন চলে যাচ্ছিলো তখন বর্ষা তাকে একটি চিঠি লিখে দেবদাস এর গলায় ঘুলিয়ে দেয় দেবদাস অর্থাৎ সেই খরগোশটি যাকে দেব অর্থাৎ আকাশ বর্ষার ফেলেদেওয়া ঘড়িটি খুঁজে গিয়ে কুড়িয়ে পেয়েছিলো সে ছিল দেব অর্থাৎ আকাশের খুব প্রিয় একটি পশু যাকে সে নিজের সমস্ত মনের কষ্ট দুঃখ আনন্দ সমস্ত কিছু বলতো সে প্রায়শই মানুষের মতো হয়ে গিয়েছিল আকাশের কাছে এবং বর্ষাও সেটা জানতো বর্ষা জানতো যে দেবদাস ই একমাত্র তার কাছের মানুষ দেবদাস ই তাকে সামলানোর ক্ষমতা রাখে সেই জন্য বর্ষা দেবদাসকে ভরসা করে তার নিজে হাতে লেখা মন ভাঙা চিঠি দেবদাসের গলায় ঝুলিয়ে দেয় কিন্তু ঘটে দুর্ঘটনা আসলে কখন কি দুর্ঘটনা হবে এটা তো কেও বলতে পারে না সেই জন্য ভুল বসত দেবদাস এর চিঠিটি আকাশকে না দিয়ে colonel কে দিয়ে দেয় colonel অর্থাৎ বর্ষার বাবা যে কিনা হার্টের Patient এবং ভীষণ ভাবে অসুস্থ বর্ষার বাবা বর্ষাকে খুবই ভালো বাসে এবং বর্ষার বাবা কখনোই চাইনা যে মেয়ে কোনো ভাবেই কষ্ট পাক কারণ তিনি ছোট বেলা থেকে অনেক আদর যত্নে মেয়েকে মানুষ করেছে বড়ো করেছে লেখা পড়া শিখিয়েছে এবং স্বাধীনতা কি সেটা বুজতে শিখিয়েছে তাই জন্যে তিনি কোনো ভাবেই মেয়েকে

অর্থাৎ বর্ষা এই বড়ো সিদ্ধান্ত টি নিয়ে ছিল বড়ো সিদ্ধান্ত টি হলো ইনি বাবার মত মতোই বিয়ে করতে রাজি হয়েছিলেন এবং নিজের পছন্দে পাত্রকে পরিত্যাগ করে বিয়ের আসনে বসতে রাজি হয়েছিলেন ভুল বসতো আকাশকে না দিয়ে খরগোশ টি নিজের গলায় বাঁধানো বর্ষার দেওয়া চিঠিটি colonel কে দিয়ে দেয় তখনি ঘটলো আর এক বিপত্তি চিঠি পরে কর্নেল সবই জানতে পারে এবং বুজতে পারেন যে মেয়ের মনে অন্য কেও আছে মেয়ে চাই অন্য কাওকে এবং বাবার ভালোবাসার জন্য সে তাকে না বিয়ে করে বাবার পছন্দ মতন ছেলেকে বিয়ে করার জন্য একমত হয় অবশেষে তিনি এই সমস্ত কিছু জানতে পেরে গৌতমের অনুমতি পূর্বক বর্ষার হাত আকাশের কাছে তুলে দেন আচ্ছা মোরা হিন্দু ধর্ম সম্পর্কে কিছু বলি?

আমিতো হিন্দু না তুমি হিন্দু, তাহলে হিন্দু ধর্ম সম্পর্কে প্রথমে একটু আলোচনা করি। পৃথিবীর তৃতীয় বৃহত্তম হিন্দু বা ঐ সনাতন ধর্ম বলা হয় আর কি, একশো বিশ কোটি মানুষের এই ধর্মের ধর্ম অনুসরণ করে তাদের প্রায় সবাই ভারতবর্ষের সহ দক্ষিণ এশিয়ায় সব বসবাস করে। দক্ষিণ এশিয়ায় সবাই কিন্তু বসবাস করছেন এই হাজার হাজার বছরের প্রাথমিক র্ধমের সংগঠিত সমন্বিত যাত্রা শুরু হয়। খ্রীস্টধর্ম আনুমানিক আরকি খ্রীস্ট পূর্ব পাঁচশো বছর আগে বেদ, পুরাণ, উপনিষদ ও গীতা হল এই ধর্মের প্রধান ধর্মগ্রন্থ। মন্দির মন্দির হল হিন্দুধর্মের উপাসনালয় ।

হ্যাঁ খ্রীস্টপূর্ব কিন্তু পাঁচশো বছর আগে এরকম এরকম বুঝা যেতো আর কি এখনও সেটা প্রচলিত। তবে বেদ-পুরা্‌ন, উপনিষ্‌দ গীতা এগুলো ধর্মের প্রধান ধর্মগ্রন্থ, আমাদের ধর্মগ্রন্থগুলো, সেসব বে্‌দ, পুরাণ, গীতা, উপনিষদ হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান বৈশিষ্ট্যগুলো তারা বহু ঈশ্বরে বিশ্বাসী। আমাদের মধ্যে কেউ কেউ আছে আবার এক ঈশ্বরবাদী। তারা এক ঈশ্বর এক ঈশ্বর বিশ্বাস করে তাদের মধ্যে কেউ আবার এক ঈশ্বরবাদে বিশ্বাস করে ।তবে প্রচলিত আছে এ ধরনের তেত্রিশ কোটি দেব দেবী দেব দেবী আছে। বিশেষ করে কি দেব দেবী আছে এর মধ্যে কিন্তু আবার ওই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 প্রধান ঈশ্বর আরকি।

আহ সে ধর্ম সম্পর্কে তুমি কিছু জানো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি জানি ।আহ শিখ ধর্ম সম্পর্কে আমি বলি কিছু। অনুসারী বিবেচনায় শিখ ধর্মের অবস্থান কিন্তু আমাদের বিশ্বের ষষ্ঠ তম। এ বিশ্ব জুড়ে আনুমানিক তিন থেকে সাড়ে তিন কোটি। শিখ ধর্মে বিশ্বাস করে। লোক আরকি শিখ ধর্ম বিশ্বাস করে ওরা এক ঈশ্বরবাদ ওরা ঈশ্বরকে বিশ্বাস করে আর কি। এবং ধর্ম অনুসারী নেতাকে বলা হয় গুরু। ওদের অনুসারে আর কি। শিখ শব্দের অর্থ হচ্ছে শিষ্য। শিখরা বিশ্বাস করা যে পৃথিবী~ পৃথিবীতে প্রচলিত কোন ধর্মই পরম সত্য নয় কিংবা কোনো ধর্মই পূর্ণাঙ্গ মিথ্যা নয় এইটা ওরা বিশ্বাস করে। এটা হচ্ছে আমার কাছ থেকে আমি যে যেটা জানি আর কি শিখ ধর্ম সম্পর্কে। ওরা তো আবার এক ঈশ্বরবাদী হ্যাঁ । এক ঈশ্বরবাদী। তাহলে দেখতেছি কি ঐ ঐ হিন্দুদের মতই ওরা হিন্দু ধর্মে কেউ কেউ আছে না এক ঈশ্বরবাদী।

এটাই এটাই। আচ্ছা ঠিক আছে তুমি অন্য একটা ধর্ম সম্পর্কে বল দেখি।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 আচ্ছা সঠিক ভাবে বলতে ঐ আমি খ্রিষ্ট ধর্ম সম্পর্কে বলি?

যীশুখ্রিষ্ট আজকে পঁচিশ তারিখ না? পঁচিশ তারিখে তো পঁচিশে ডিসেম্বরে যীশুখ্রিস্টের জন্মদিন আরকি। তো যীশু খ্রীষ্ট সম্পর্কে কিছু বলি? মানে ধর্ম সম্পর্কে? ওই যীশুখ্রীষ্টের জীবন ও শিক্ষাকে কেন্দ্র করে বিকশিত হয়েছে খ্রীষ্টধর্ম। এটা আমি অবশ্য জানি। তারপরে বলো । হ্যাঁ খ্রিস্ট ধর্মালম্বীরা বিশেষ করে ওই যীশু খ্রীষ্ট ঈশ্বরের মানে পুত্র আর কি। তারা ওই ঈশ্বরের পুত্র।

বাইবেল কিন্তু তাদের প্রধান ধর্মগ্রন্থ। হ্যাঁ ঐ আমাদের হিন্দুদের ধর্মগ্রন্থ রয়েছে বেদ, গীতা, উপনিষদ, পুরান

আচ্ছা তুমি কি ঐ অন্য কোন ধর্মের ধর্মের মানুষের সম্পর্কের কিছু বলবা? হ্যা, আমি বলতে চাচ্ছি কি ইহুদী যেইটা রয়েছে, ইহুদী সম্পর্কে আমরা এর আগে কিছু কথা বলেছিলাম তারপরেও old মানে এক্কেবারে আমরা পুঙ্খানু পুঙ্খানু ভাবে পুঙ্খানু পুঙ্খানু ভাবে আমরা সঠিক তথ্য দেই নি। তারপরেও আমি এখন বলি ইহুদী সম্পর্কে। অনুসারী সংখ্যা বিবেচনা করে কিন্তু বিশ্বের সপ্তম বৃহত্তম ধর্ম হচ্ছে ইহুদী । বুঝতে পেরেছ?

এটা হচ্ছে বিশ্বের সপ্তম ধর্ম যেটা বলা যায় আরকি ।এদের মনে হয় অনুসারী সংখ্যা এক কোটির বেশি। যার তেতাল্লিশ শতাংশই ইসরাইলে বসবাস করে । যুক্তরাষ্ট্র ও কানাডায় বাস করে তেতাল্লিশ শতাংশ ইহুদী । মানে দুইটাই আরকি একই তারপর বাকিরা লাতিন আমেরিকা, ইউরোপ আফ্রিকা ও এশিয়ায় কিছু কিছু বাস করে আর কি এ ধর্মের ইতিহাস তিন হাজার বছরের পুরনো। ফ্রেন্স যুগে মধ্যে প্রাচ্য এই ধর্মের আবির্ভাব হয়েছিল বলে ধারণা করা যায় আর কি। এটা আমরা পেয়েছিলাম। তাদের ধর্মগ্রন্থ তাদের ধর্মে গ্রন্থে তাওরাত যাকে হিব্রু বাইবেল বলে আখ্যায়িত করা হয় । বুঝতে পেরেছ।

হীব্রু বাইবেল ও বলা হয়। কিছু কিছু মানুষ বলে এটাকে। এটা হচ্ছে আমার কাছ থেকে জানা ইহুদী সম্পর্কে কিছু কথা কারন তুমি ইহুদীরা যারা আমার ধর্ম বিশ্বাস করে না মনে হয়। ওরা মানব ধর্ম বিশ্বাস করে।

আচ্ছা আমি ইসলাম সম্পর্কে কিছু বলি। আহ আমার কিছু ধারণা আছে ইসলাম সম্পর্কে।